পিছন দিকটায় দেখতে পাচ্ছি কিছু গাছপালা এবং দেখতে পাচ্ছি ঘরটির সামনে একটি সাইকেল রাখা রয়েছে।

এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি বিশাল আকারের বাড়ি এবং বাড়িটি সাদা ও নীল রং করা রয়েছে এবং বাড়িটি নয়তলা।

এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি পুরাতন বাড়ি এবং এই পুরাতন বাড়িতে দেখতে পাচ্ছি--

এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর রং করা। কিছুটা সাদা এবং কিছুটা নীল রং করা রয়েছে।

এবং দেখতে পাচ্ছি কিছু গাছপালা চারিদিকটায় তার সাথে দেখতে পাচ্ছি বাড়িটি কিছুটা সাদা এবং কিছুটা সবুজ এবং কিছুটা গেরুয়া রং করা।